এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে ফুল দিয়ে সাজানো হয়েছে।

ছবিটিতে আমি একটি পিচের রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তাটির পাশে একটি বড় জলাশয় আছে এবং রাস্তাটির পাশে অনেকগুলি লোক।

ছবিটিতে আমি একটি বহুতল ইমারতের একদম নিচের অংশ দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমি একটি বড়ো নদী দেখতে পাচ্ছি নদীটির একটি তীরে অনেক সবুজ গাছপালা আছে।